ফার্মাসিটির -টির নাম হল অ্যাপেক্সলাইফ হেল্থ কেয়ার যেটা খাগড়াবাড়িতে অবস্থিত।

সামনে গেট দেখা যাচ্ছে যেখানে হয়তো এই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংএ যাওয়ার রাস্তা।

এটি একটি ব্যাংক -এর সামনের দিকের ছবি ব্যাংক -এর উপরে বড় করে পি_এন_বি লেখা আছে যার ফুল ফর্ম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ।

জায়গাটা একটি স্ট্যান্ডার্ড বাজারের মতো যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রয়েছে।

ছবিতে আমরা একটি এ_টি_এমকে দেখতে পাচ্ছি যেটা হল ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের -এর এ_টি_এম ।

কিন্তু দোকানের মধ্যে আপাতত কোনো দোকানদার নেই।